জিচেমপেইন্ট এ অরবিটাল ওভারল্যাপ এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে শিখব বিভিন্ন ধরনের অরবিটাল সম্পর্কে
অরবিটালের ঘূর্ণন এবং মাপ পরিবর্তন
অরবিটালে ওভারল্যাপের ধরন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
না হলে আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন
প্রথমে পারমাণবিক অরবিটাল সম্পর্কে শিখি
পারমাণবিক অরবিটাল একটি গাণিতিক ফাংশন
এটি একটি পরমাণুতে ইলেকট্রনের তরঙ্গের মত আচরণ বর্ণন করে
অরবিটালে ইলেক্ট্রন খোঁজার একটি সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে
এটি s অরবিটাল
এর গোলাকার আকৃতি রয়েছে
এখানে বিভিন্ন অক্ষে p অরবিটাল রয়েছে
p অরবিটালের আকার ডাম্বেলের মত
এখানে বিভিন্ন অক্ষে d অরবিটাল রয়েছে
d অরবিটালের আকার ডবল ডাম্বেলের মত হয়
নতুন জিচেমপেইন্ট এপ্লিকেশন খুলেছি
প্রথমে অরবিটাল সম্পর্কে শিখি
এড ওর মডিফাই আন অ্যাটমিক অরবিটাল টুলে টিপুন
প্রোপার্টি উইন্ডো খোলে
এখানে ফীল্ডগুলি হল কোফিশিয়েন্ট রোটেশন এবং টাইপ
প্রথমে আমি টাইপ দিয়ে শুরু করব
ডিফল্টরূপে s অরবিটাল নির্বাচিত
এখন প d ক্সি এন্ড dz2 অরবিটাল বোতামে টিপুন
এখানে বিভিন্ন অরবিটালের আকার লক্ষ্য করুন
এরপর কোফিশিয়েন্ট এবং রোটেশন বৈশিষ্ট্য দেখি
কোফিশিয়েন্ট এর ভ্যালু হল 100 থেকে 100 এই ফীল্ড ভ্যালু ব্যবহার করে আমরা অরবিটালের আকার বদলাতে পারি
পাশাপাশি অরবিটালের আকার বদলে গেছে
রোটেশন এর ভ্যালু হল 180 থেকে 180 আমরা ডানদিকে বা বামদিকে অরবিটাল ঘোরাতে পারি
আপ বা ডাউন অ্যারো চিহ্ন ব্যবহার করে ভ্যালু বদলানো যেতে পারে
বিভিন্ন ধরনের ধনাত্মক ওভারল্যাপ প্রদর্শন করতে অরবিটাল ব্যবহার করা দেখি
এখানে ধনাত্মক ওভারল্যাপের স্লাইড রয়েছে
s স্ ওভারল্যাপ s প ওভারল্যাপ p প ওভারল্যাপ এবং p প side উইসে ওভারল্যাপ
ডিসপ্লে আরিয়া তে হাইড্রোজেন অণু আঁকুন
কীবোর্ডে H টিপুন
co এফিশিয়েন্ট ভ্যালু 100 এ বদলান
এড ওর মডিফাই আন আতম টুলে টিপুন
এড a বন্ড টুলে টিপুন
বন্ধনের দৈর্ঘ্য 130 নিশ্চিত করুন
ডিসপ্লে আরিয়া তে টিপুন
হাইড্রোজেন অণু তৈরী হয়েছে
s স্ end ওন দিয়ে শুরু করি
এড ওর মডিফাই আন অ্যাটমিক অরবিটাল টুলে টিপুন
এরপর s অরবিটালে টিপুন
তারপর হাইড্রোজেন অণুর হাইড্রোজেন পরমাণুতে টিপুন
ওভারল্যাপ লক্ষ্য করুন
p প end ওন ওভারল্যাপ দেখি
কীবোর্ডে F টিপুন
এড ওর মডিফাই আন আতম টুলে টিপুন
এড a বন্ড টুলে টিপুন
বন্ধনের দৈর্ঘ্য 200 নিশ্চিত করুন
ডিসপ্লে আরিয়া তে টিপুন
ফ্লুরিন অণু তৈরী হয়েছে
এড ওর মডিফাই আন অ্যাটমিক অরবিটাল টুলে টিপুন
p অরবিটালে টিপুন
p প end ওন ওভারল্যাপ তৈরী করতে অনুভূমিক দিকে p অরবিটালের প্রয়োজন
রোটেশন এর ভ্যালু 90 তে বদলান
p অরবিটালে টিপুন
একটি ফ্লুরিন পরমাণুতে টিপুন
একইভাবে প্রক্রিয়ার পুনরাবৃত্তি করে p অরবিটাল 90 তে ঘোরান
অন্য ফ্লুরিন পরমাণুতে টিপুন
আপনি স্পষ্টরূপে অরবিটাল না দেখতে পারলে এর আকার বদলাতে পারেন
এটি করতে কোফিশিয়েন্ট ভ্যালু বদলাতে হবে
অরবিটালে ডান ক্লিক করে অরবিটাল এ গিয়ে প্রপার্টিস এ টিপুন
অরবিটাল প্রপার্টিস ডায়লগ বাক্স খোলে
সঠিক ওভারল্যাপ না দেখা পর্যন্ত কোফিশিয়েন্ট এর মান কমান
ক্লোজ বোতামে টিপুন
এখন অন্য অরবিটালের জন্য প্রক্রিয়ার পুনরাবৃত্তি করব
p প end ওন লক্ষ্য করুন
dz2 অরবিটাল ব্যবহার করে d ডি end ওন ওভারল্যাপ দেখি
ডিসপ্লে আরিয়া তে গিয়ে কীবোর্ডে বড়হাতের F লিখুন
তালিকা থেকে ফে নির্বাচন করুন
এড ওর মডিফাই আন আতম টুলে টিপুন
ডিসপ্লে আরিয়া তে টিপুন
এড a বন্ড টুলে টিপুন
বন্ধন আঁকতে আইরন এ টিপুন
এড ওর মডিফাই আন অ্যাটমিক অরবিটাল টুলে টিপুন
dz2 রেডিও বোতাম নির্বাচন করুন
কোফিশিয়েন্ট ভ্যালু 082 এ বদলান
dz2 অরবিটালের ওভারল্যাপের জন্য আইরন পরমানুতে টিপুন
d ডি end ওন ওভারল্যাপ লক্ষ্য করুন
এখন p অরবিটালের side উইসে ওভারল্যাপ সম্পর্কে শিখি
নিশ্চিত করুন যে কারেন্ট এলিমেন্ট হল কার্বন এড a বন্ড টুলে টিপুন
বন্ধনের দৈর্ঘ্য 90 নিশ্চিত করুন
ডিসপ্লে আরিয়া তে টিপুন
এড ওর মডিফাই আন অ্যাটমিক অরবিটাল টুলে টিপুন
কোফিশিয়েন্ট ভ্যালু 1 এ বদলান
p অরবিটাল রেডিও বোতামে টিপুন
p অরবিটাল অনুভূমিক ভাবে থাকতে এটি উল্লম্ব ভাবে ঘোরান
বন্ধনের প্রান্তে টিপুন
p প side উইসে ওভারল্যাপ লক্ষ্য করুন
এই ধরনের ওভারল্যাপে অরবিটালের লোব একই চিনহে হয়
ঋণাত্মক এবং জিরো ওভারল্যাপে যাবো
এখানে ঋণাত্মক ওভারল্যাপের স্লাইড রয়েছে
নতুন জিচেমপেইন্ট এপ্লিকেশন খুলেছি
এখন ঋণাত্মক ওভারল্যাপ আঁকা ব্যাখ্যা করব
এড a বন্ড টুলে টিপুন
বন্ধনের দৈর্ঘ্য 90 নিশ্চিত করুন
ডিসপ্লে আরিয়া তে টিপুন
এড ওর মডিফাই আন অ্যাটমিক অরবিটাল টুলে টিপুন
p অরবিটাল রেডিও বোতামে টিপে তারপর বন্ধনের এক প্রান্তে টিপুন
p অরবিটাল 180 ডিগ্রীতে ঘুরিয়ে এটি উপর নীচে করুন
তারপর বন্ধনের অপর প্রান্তে টিপুন
ঋণাত্মক ওভারল্যাপ দেখি
এই ক্ষেত্রে অরবিটালের লোব বিপরীত চিনহে থাকে
এখন জিরো ওভারল্যাপ তৈরি করা সম্পর্কে শিখি
এখানে জিরো ওভারল্যাপের স্লাইড রয়েছে
এড a বন্ড টুলে টিপুন
ডিসপ্লে আরিয়া তে টিপুন
এড ওর মডিফাই আন অ্যাটমিক অরবিটাল টুলে টিপুন
p অরবিটালে টিপুন
p অরবিটাল মূল অবস্থানে ঘোরান
বন্ধনের এক প্রান্তে টিপুন
s অরবিটালে টিপুন
এবং তারপর বন্ধনের অপর প্রান্তে টিপুন
জিরো ওভারল্যাপ লক্ষ্য করুন
এই ধরনের ওভারল্যাপে অরবিটালের স্থিতিবিন্যাস একই নয়
সংক্ষেপে এই টিউটোরিয়ালে শিখেছি বিভিন্ন ধরনের অরবিটাল সম্পর্কে
end ওন এবং side উইসে ওভারল্যাপ অরবিটালের ঘূর্ণন এবং মাপ পরিবর্তন
ধনাত্মক ঋণাত্মক এবং জিরো ওভারল্যাপ
এখন হাইড্রোজেন ক্লোরাইড অণু সহ s প end ওন ওভারল্যাপ আঁকুন
dxy ডিএক্সি অরবিটালের side উইসে ওভারল্যাপ আঁকুন
অন্যান্য ঋণাত্মক এবং জিরো ওভারল্যাপ আঁকুন
ইঙ্গিত সঠিক ওভারল্যাপের জন্য অরবিটাল ঘুরিয়ে আকার পরিবর্তন করুন
আপনার করা নির্দেশিত কাজ এরকম হতে হবে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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
ধন্যবাদ